গাড়ি সার্ভিসিং এর ছবি এটা এবং এখানে যে আমরা গাড়ির শোরুম সেখানে আমরা গাড়ি আমাদের সারা সারাইতে দিই। এবং গাড়ি সারানো খুব ভালো হ--

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটি একটি বাড়ির ছবি। লাল রঙের বাড়ি এবং সামনে কিছু গাছপালা রয়েছে কয়েকটা লোক রয়েছে দেখতে বেশ ভালো লাগছে ছবিটা। বেশ সুন্দর একটি চিত্র ভালো লাগছে দেখতে খুবই ভালো জায়গা। ভালো লাগছে দেখতে বেশ পুরো বাড়িটা খুবই সুন্দর।

এই যে জায়গাটি দেখা যাচ্ছে এটি একটি মন্দির বা মসজিদের ছবি বলে মনে হচ্ছে। জায়গাটি কলকাতা বা কলকাতার বাইরেও অবস্থিত হতে পারে। বেশ ভালো লাগছে জায়গাটি দেখতে। মসজিদে শুধুমাত্র যে মুসলিমরা যাবে--

তেমন কোনো কথা নেই মন্দিরে সবাই যেতে পারে এবং মসজিদেও সবাই যেতে পারে। খুব ভালো জায়--

এই যে ছবিটি দেখা যাচ্ছে এটি একটি আ ব্রীজ -এর ছবি বা সেতুর ছবি আপনারা বলতে পারেন এখান থেকে যাতায়াত করা যায় এটা মানিকপুর জেট -এর পাশাপাশি।

বছরে যে তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি। খুব মজা করি আমরা। আমরা অনেকক্ষন বাজি ফাটাই বাড়িতে মোমবাতি প্রদীপ জ্বালাই। খুব মজা হ --